এখানে একটা বড় ফিল্ড আছে ক্রিকেট খেলার জন্য ফুটবল খেলার জন্য ওটা আমাকে তো ভালই লাগছে ফিল্ড -টা আশেপাশে এখানে --

যে এইগুলো লাইট গুলো জ্বলছে কত সুন্দর লাগছে লাইট গুলো জ্বলছে তো পুর পুরো ব্যারেজ টা একদমই খুবই সুন্দর লাগছে লাইট গুলোর জন্য।

আহ মোটেই পুরোবটা ফেলতেই সে আশেপাশে মানুষগুলো বসে আছে ফুটবল খেলা দেখছে। এখন ফুটবল -এর প্লেয়ার গুলো বসে আছে।

খুবই ভাল আপনি যেতে পারবেন আর আমিও এখন এখানে--

মেলে যাবে যাবে দেখবার জন্য আরো বহুত কিছু মিলবে এই দোকানটা খুবই সুন্দর। আপনি এই দোকানটায় জন্য আরো বহুত কিছু মিলবে থ্যাঙ্ক ইউ ।

দাঁড়িয়ে থাকে এই বাস -গুলোতে আপনি চড়ে আপনি জাগা জাগা যেতে পারবেন এটা খুব ভালো জায়গাটা দেখ সামনে বড় বিল্ডিং একটা বাড়ি আছে বহুত--

সেলুন আছে একটা তো সেলুন -টাতে খুবই আহ কে .জি .এফ রকি ভাইয়ের একটা ফটো লাগিয়ে রেখেছে আর এই ছেলেটা খুবই সুন্দর পোস্ট মেরে রেখেছে।

কত উম পুরানা বাস -টা আছে ।